টি জিম -এর হোর্ডিং দেওয়া আছে।

এখানে একটি ডি.জে. বাক্স লাগানো গাড়ি দেখা যাচ্ছে যেখানে যার পাশে জেনারেটার রয়েছে অনেকগুলি চোঙা ও একটি বড় লাইট লাগানো রয়েছে আর ডি.জে. বাক্স আছে গাড়িটির মধ্যে।